হ্যা যেহেতু এবারে এতো গরম পরবে তাহলে শীতে কোথাও বেড়াতে গিয়েছিলে tour বা কোথাও দূরে জায়গায়? হ্যা দেখো গিয়েছিলাম বলতে গেলে আমি তোমার, হ্যা মানে দার্জিলিং গিয়েছিলাম ঠিক আছে ঘুরতে মানে family এর সাথে গিয়েছিলাম তা আহ সেখানে ঘুরে এলাম উম ভালো লাগলো বা আহ তোমার কি কোন কোন জায়গায় গাছ মানে যা হয়েছিলো মানে। ও তাহলে তুমি দার্জিলিং গেয়েছিলে নাকি? হ্যা আমি দার্জিলিং গেছিলাম তা তুমি গেছিলে কোথায়? আমি গেছিলাম বলতে ধরো আমাদের office থেকে একটু বেড়াতে নিয়ে গেছিলো পিকনিক তারপর আরো বন্ধুদের সাথে গিয়েছিলাম। তারপর আমাদের গ্রাম অনেক বন্ধু ছিলো যেগুলো পারার বন্ধু থাকে ওদের সাথেও গিয়েছিলাম বুঝলে তো তুমি বলো দার্জিলিং কেমন জায়গা টা? দেখো দার্জিলিং প্রথমে হয়তো একটু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 মানে ধরো দুই মাস শীত থাকে কিন্তু ওদিকে এটা বেশি থাকে মানে ধরো বারোটা মাস তো মানে একবছর এখানে দেখবে আটমাস ধরে কিন্তু পুরোটাই বাকি চারমাসেই তো শীতের প্রকোপ কম থাকে মানে গ্রীষ্ম হয় সেটা বলব না, মানে শীতের প্রকোপটা কিন্তু কম থাকে। মানে একটু আবহাওয়াটা যেন গরম মানে এর মত একটু যায় সেটাই বুঝলে তো আর তুমি তো জানোই যে পার্বত্য অঞ্চল খুব সুন্দর একটা দৃশ্য কিন্তু ওখানে গেলে কিন্তু খুব ভালো লাগবে তা তুমি এই যে ঘুরতে গেছিলে মানে পিকনিক টা সেটা কোথায় গেছিলে?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 হ্যা তুমি পিকনিক যদি বলতে যাও আমি ঘুরতে গিয়েছিলাম ওটা family এর সাথে গিয়েছিলাম যেটা হচ্ছে পুরি যেটা উড়িষ্যায় আছে যেটা পুরি জগন্নাথ মন্দির। হ্যা ওটাতে খুব ভালো একটা তীর্থস্থান বলে আমি শুনেছি তখন তো মানে আমার যাওয়া হয়নি পুরি তবে আহ যাবো ভবছি আরকি এবছর তো আর হলো না আহ পরের বছর তুমি যদি যাও তোমার সাথে যাবো তো তুমি যদি যাও তাহলে আমাকে একবার বলবে ঠিক আছে তা বলছি পুরি সম্পর্কে আমায় একটু বলো মানে কেমন ঘুরলে? জায়গাটা কেমন?

তারপর ধরো ওখানে গিয়ে ওদের সেই ওদের একটা জায়গা ওরাই সব থাকা খাওয়া ওদের পুরোটা ওদের উপর depend বুঝলে মানে ওরা পুরো contact করে ছিলো মানে আমাদের আমরা দুজন গিয়েছিলাম মানে আমি আমার আর

ও তা মেয়েটাকে নিয়ে যাওনি? না তখন মেয়ে হয়নি, মেয়ে তো ধরো এইতো ছয়মাস বয়স মেয়ের বুঝলে। ও কি বলো যে দুজনের তারপর ইয়ে ধরো দুজনে গেয়েছিলাম যেয়ে ওই ঠিক টিকিট নিলো প্রায় ধরো মানে আমাদের যাওয়ার কোন কথা ছিলো না বুঝলে ধরো সরি সরি বাসে মানে সিট মিলছিলো না বুজলে দুটো সিট ফাঁকা ছিলো।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 গিয়ে বললাম দেখ আমার একটু পরি। মানে একটু problem ছিলো money problem হ্যা সেটা ধরো থাকবেই না, তুমি ধরো নতুন বিয়ে হইছে খরচাপাতি হচ্ছে আর কাজও ঠিকমতো চলছে না এই সময়টাতে তাই কিনা?

দিয়ে ধর ও যদি ছ হাজার করে সিট ছিলো মানে per head হ্যা তা আমি বলছিলাম ওখানে একটু দাঁড়াও ওখানে আমি একটা কথা বলি। তা ছ হাজার করে দিয়ে মানে তোমাদের তাহলে বারো হাজার মানে এটা কি শুধু ওখানে যাওয়ার জন্য বারো হাজার টাকা টা দিয়েছিস না ওর মধ্যে যাবতীয় খাওয়া দাওয়া ঘোরাফেরা সবকিছুই মানে ওর সাথে attach না ধরো ছ হাজার মানে পুরো package ঘুরা থাকা খাওয়া। মানে পুরো তোমাকে পুরি তারপর আরও যেগুলা মায়াবন তারপরে উড়িষ্যা চিড়িয়াখানা যত যা আছে সব ঘুরাবে ওরা ঠিক আছে।

ও তাই এবার ধরো মানে যে থাকার জায়গা সেটা সেটার কি ওর মধ্যে থাকছে?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 কি বলবো মানে বাইরে গেলে bathroom টা একটা main মানে কি বলব একটা অসুবিধা হয়ে দাঁড়ায় কারণ আমাদের ছেলেদের কোন ব্যাপার না কিন্তু একটা মেয়েদের বাথরুম অবশ্যই একটা ভালো চাই কারণ বুঝতেই পারছো তুমি হ্যা সেটা দেখো মানে সেটা tour ই বলো বা তোমার বাড়িতেই বলো bathroom কিন্তু ভাই এমন মানে চাই কারণ এ বর্তমান সময়ে বাস্ করতে গেলে বুঝতেই পারছো মানে চারিদিকে লোকজন মানে সেরকম সঠিকভাবে থাকে না আর কি আছে না আছে কিভাবে কিরকমভাবে যাচ্ছে কাকে কোন দিকে এটার ক্ষেত্রে কিন্তু bathroom প্রয়োজন এটা বাইরেই বলো বা ঘরেই বলো

বাইরে স্নান করে তাহলে তো একটা খারাপ দেখায় না? কারণ এখনকার সমাজ সেরকম তো নেই হ্যা দেখো সেটা একটা ঠিক বলেছো আহ দেখতে পাচ্ছো মানে net~ internet যুগ দেখতে পাচ্ছো তুমি হয়তো খবরে দেখবে সে এখন মেয়ের video viral হলো ও একটা ছেলের video viral এভাবে অনেক কিন্তু অনেক খবর হয়তো শুনবে এরকম এগুলোও যখন ধরো হয়ে যায় বা শুনি না তখন একটা মেয়ে বা ছেলে উপর কি রকম মানে একটা প্রভাব ফেলে সেটা তুমি নিশ্চয়ই। হয়তোও তারা সেটা থাকে না বা সইতে না পেরে অত্মহত্যার পথ বেচে নেয়। সেটাই এইজন্য ধরো bathroom অবশ্যই দরকার তারপর ধরো ধর্মশালাতে যে room গুলো দেয় ধরো। এরা বাইরে গেলে তুমি মোবাইল টা must নিয়ে যাবে কারন যোগাযোগের মাধ্যম একটা বিশেষ করে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 এবার ধরো charger এর একটু problem মানে বোর্ড আছে কিন্তু ধরো একটা room এ পুরো একটা room এ একটা বোর্ড মানে মানে তোমাদেরকে কি যে room গুলো দেয়া হয় মানে তুমি যেখানে গেছিলে আরকি পুরিতে তা একটা room এর মধ্যেই কি যত তোমরা গেছিলে সবাই মানে একটা room এর মধ্যেই ছিলে? সবাই না ধরো একটা room এ দশটা ছেলে দশটা দিচ্ছে বুঝতে পারলে?

কিন্তু এরকম করে একটু অসুবিধা হয়েছিলো ঘুমাতে একটু অসুবিধা দিয়ে ধরো হ্যা তারপরে charger mobile এসব দিয়ে একটু অসুবিধা হয়েছিলো হ্যা সেটা ধরো হবেই কারন দেখো তোমার বাড়িতে তুমি আর তোমার আহ মানে স্ত্রী দুজন মিলে হয়তো একটা room এ থাকো কিন্তু ওখানে ধরো একটা রুমের মধ্যে দশজন আবার কি বলছো room এ এই যে quality সেটা খুব ভালো না বলছো তাহলে তারপরে cahrging point ভালো না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 হ্যা সেটাই এবার ধরো আমি প্রথমবার গিয়েছি ধরো আমার তো তখন অতো জানা ছিলো না। এবার ধরো এখন যদি আমি যাই এখন তো আমি travel agency এর মাধ্যমে যাবো না কারন আমি ট্রেন ধরব ওখানে গিয়ে একটা lodge বা হোটেলে থাকব কোন সমস্যা থাকবে না বুঝলে। হ্যা সেটাই কিন্তু সব থেকে বেশি ভালো হবে হয়তো তোমার খরচা টা একটু দেখবে যদি একটু বেশি পরলো কিন্তু তুমি তো খুব ভালোভাবে গিয়ে একটা ভালো পরিবেশে গিয়ে ঘুরতে পারবে বা ভালোভাবে থাকতে পারবে বা কিছু কেনাকাটা করতে পারবে নিজের মতন করে কিন্তু ওখানে থাকতে পারবে তাই কিনা? সেটাই তারপর ধরো মানে travel agency রা কি করে ধরো সকাল হলো মানে খাবার টা দিলো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 সবাইকে বলবে চলো চলো তাড়াতাড়ি চল বাস চলে এসছে ওরা ধরো কোথাও ঘুরতে নিয়ে যাবে তোমাকে। সেই তাড়াতাড়ি যাওয়া তাড়াতাড়ি দেখবা তাড়াতাড়ি করে আসবা মানে একটু time দিয়ে ওরা দেখাবে না বুঝলে। ও মানে তো এটা তাহলে খুব খারাপ একটা দিক বলতে গেলে মানে তুমি যাচ্ছো মানে টাকা খরচা করে বা পয়সা খরচা তুমি দিচ্ছো ওদের কাছে একটা amount যে ওরা ঘোরাবে বলে। তো সেটা যদি তুমি নিজের মনের মতো করে দেখতে না পাও বা একটু ভালোভাবে realize না করো মানে পরিবেশ থাকে তাহলে না যাওয়াটাই স্বাভাবিক ওদের সাথে তাই বলে আমার মনে হচ্ছে মানে তোমার কাছ থেকে যতটা আমি শুনলাম। সেটাই কারণ আমি travel agency এর মাধ্যমে গিয়ে ওই problem টা ফেস করেছি তবে আমি মনে চাই যদি একলাই যাও ধরো তোমার wife বা তুমি বা আরো যদি বন্ধু মিলে বন্ধুর wife মিলে

হ্যা দেখো খুব একটা ভালো কথা বলেছো তুমি আমি যদি কোনদিন যাই তাহলে তোমার কাছ থেকে যা শুনলাম মানে travel agency এর মাধ্যমে তো কোনদিন যাবোই না মানে যেহেতু সমস্যা হয়েছো হয়তো আমি যদি হয় তাহলে আমারতো তখন খারাপ লাগবে যে না, আহ রাজকুমার আমায় বলেছিলো যে ওখানে গিয়ে কি রকম সমস্যা হচ্ছে তাহলে আমি তো কোনদিনই যাবো না মানে travel agency এর মাধ্যমে যদি কোন হয় বা কখনো যদি যাই তোমার সাথে contact করব দুজন মিলে আমরা যাবো আমরা তো ধরো ভালোভাবে থাকব ঘুরবো নিজেদের মত করে ঘুরতে পারব তাইনা? সেটাই কারন তুমি যদি নিজের থেকে যাও বা নিজের মানে নিজে ট্রেনে গিয়ে ওখানে lodge ভাড়া করে থাকো তাহলে ঘোরাঘুরি সব কিছু তোমার উপর depend, তুমি যতটা time নিয়ে দেখবে ঠিক আছে মানে বেশ ভালো মানে পিছুটান থাকবে না বুঝলে। হ্যা এটা একটা তুমি ঠিক বলেছো মানে নিজের মতন করে কিন্তু আমরা এই পরিবেশটা মানিয়ে নিতে পারব। বা নিজের মতন করে চলবো। মানে আমাদেরকে কেউ কিছু বলার থাকবে না যেমন ধরো হয়তো ইচ্ছে করে আমরা এটা পাচদিন থেকে দশদিন থাকতে পারি কিংবা একটা জায়গাতে আমরা আহ এক ঘন্টা যেখানে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 সেটাই তারপর ধরো আমরা একটা problem হয়েছিলো আমার point বলছি ধরো আমরা সমুদ্রে স্নান করতে গেলাম। ও হ্যা জ্বি বলো। গিয়ে ধরো সমুদ্রে স্নান করতে গেলে প্রথমবার গিয়েছি বুঝতে পারছো সমদ্র সৈকতে বা উম ডেউয়ে একটা তুমি স্নান করতে লাগো প্রায় দু ঘন্টা তিন ঘন্টা কেটে যাবে তুমি বুঝতে পারবে না কারণ এতো লোক এতো tourist ওখানে।

গভীর সমুদ্রতে স্নান করবে তারপর লোভনীয় ব্যাপার হয়ে দাঁড়ায় না তাইনা সমুদ্রে স্নান করাটা হ্যা একদম লোভনীয় ব্যাপারই বটে গিয়ে ধরো ওই। ওরা ফোন করছে travel agency থেকে তোমরা তাড়াতাড়ি এসো আমরা এখানে যাবো মানে মায়াবন না কি একটা আছে ওখানে, ওখানে দেখতে যাবো তো তোমরা মানে এসো তাড়াতাড়ি এই যে এগুলো ধরো মানে একটা জায়গায় গিয়ে যদি বার বার ফোন করে তোমাকে যে এসো এসো সেই জায়গা টা আর

হ্যা দেখো এটা একটা ঠিক মানে এটাতে এই জন্য তো তোমায় বলছি মানে পরবর্তী কালে আমরা যদি কখনো যাই তো travel agency এর মাধ্যমে না গিয়ে তোমার সাথে contact করলাম বা তুমি তোমার অসুবিধা হলো তুমি বললে না আমি যেতে পারছি না। আহ তাহলে আমি হয়তো একাই কোনরকমে কারো সাহায্য নিয়ে বা কিছু কারো থেকে পরামর্শ নিয়ে হয়তো গেলাম এটা একটা ভালো মানে একাই গিয়ে খুব ভালো মানে travel agency বাদ দিয়ে মানে নিজের মতন ভাবে কিন্তু ঘুরতে পারবে তাইনা! হ্যা একদম একদম এগুলো তো ধরো খারাপ দিক বললাম তারপর একটা problem হয়েছিলো মানে আমাদের বাস গিয়ে ঠেকল একটা বড় stand এ ঠিক আছে?

মানে direct পুরি মন্দির জগন্নাথ মন্দির ওখানে না একটু মানে একটু আগে মানে ধরো চার কিলোমিটার আগে একটা stoppage এর মতো জায়গা আছে বাস stand সেখানে গিয়ে

এইগুলো একটা problem ধরো এই journey টা একটা বিশাল ঠিক আছে। হ্যা সেটা দেখো তুমি একটা ঠিকই কথা বলেছো মানে প্রথম তোমাদেরকে বাসে করে নিয়ে যাচ্ছে সেখান থেকে তোমাদেরকে অটোতে নিয়ে যাচ্ছে মানে একটা journey তো হচ্ছে।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 ধরো একটা বাসে কতজন আটে প্রায় এই পঞ্ছাশ থেকে ষাটজন এক দুটো করে সিট এখানে পঞ্ছাশ থেকে ষাটজন ধরো। হ্যা একদমই ঠিক বলেছো একটা বাসে হয়তো পঞ্চাশ থেকে ষাটজন থাকে যদি সিট কিছু তুমি ধরো তাহলে পঞ্চাশ থেকে ষাটজন। হ্যা দেখো যদি দূরে বা দূরে travel করানো যায় তো সিট প্রতিই ধরে কারণ দাড়িয়ে তো কেউ যেতে পারবে না। না সেটা দেখো ঠিক কথা বলেছো আহ অতটা দূর ওতটা দূর কিন্তু দাঁড়িয়ে যাওয়া সম্ভব না আবার। আর রাস্তার পরিস্থিতি তো তুমি জানো কোথায় খাল কোথায় কি ঠিকমতো তো রাস্তা না, না সমান না এবার অতোটা দূরত্ব যাওয়া কিন্তু অসম্ভব হয়ে পরবে তাহলে। সেটাই এটা একটা খারাপ দিক আর ভালো দিক তো অবশ্যই আছে জগন্নাথ মন্দির তো উম মানে ঘুরবে তো মনে হবে যে যেন আলাদা একটা জগতে এসে গেছি বুঝলে? হ্যা সেটা দেখো ঠিক যা বলছি মানে তোমাদের এই যে tour টা ছিলো সেটা কতদিনের মানে tour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 হ্যা ওটা বলতে গেলে ওটা সাতদিনের tour ছিলো আমাদের বুঝলে?

হ্যা মানে সাতদিন তো আর পুরোপুরি ওখানে ঘুরানো গেছে না যেতে ধরো time লাগছে। হ্যা দেখো যেতে কতটা সময় লাগে মানে ওখানে যদি তুমি বাসের মধ্যে যাও বা আসো তারমধ্যে কতটা সময় লাগে? যেতে সময় লেগেছে ধরো আমি এখান থেকে চেপেছিলাম তিনটের সময় দুপুর আহ সারা রাতি গিয়েছিলাম নয়টা প্রায় ধরো চব্বিশ ঘন্টাই বাসে কারণ ধরো একটা বাস তো running চলে না। না দেখো সেটা কিন্তু কোনদিনই সম্ভব না যে একটা চব্বিশ ঘণ্টা একটা বাস চলবে সেটা কিন্তু কোনদিনই হবে না বা গাড়ির মধ্যে ধরো কোন যারা মানে traveller আছে তাদেরকে কিন্তু মানে bathroom পাবে বা আহ ক্ষিদে পাবে, তাদেরকে নিয়ে। খাওয়াতে হবে এই হচ্ছে এই এই এখানে কিন্তু অনেকটা সময় কিন্তু লেগে যায় যাতে তুমি। হ্যা হ্যা একদম ঠিক বলেছো কারন ধরো আমরা যখন যাই আহ এখান থেক দূর্গাপুরে গিয়ে hold করেছিলাম মানে আমাদের রামপুর হাট থেকে দূর্গাপুর। ওখানে গিয়ে ভুল করে ধর ওখানে একটা জায়গা ভালো পেয়েছিলাম মানে মন্দিরের মতন ঠিক আছে তো ওখানে জল টল সব সবকিছু ভালো ছিলো বলে ওখানে ক্যাম্প করে ওখানে রান্না করলো তো ওখানে খাওয়া দাওয়া করে রাত্রে বাস ছাড়লো।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

তারপর তো তুমি সমুদ্র সৈকত আছে প্রচুর প্রচুর তুমি পুরি একটা বেশ ভালো জায়গা। হ্যা দেখো সেটাতো বটেই মানে ওটা যেহেতু তীর্থস্থান তা হচ্ছে এই জায়গা টা তো খুব ভালো হবে। কারন দূর দূর থেকে traveller আসে। আহ বা হ্যা tourist রা আসে সেখানে ঘুরতে সে জায়গাটা তো অনেক টা ভালো হয় খারাপ হবে না বলছি। সেটাই। ঠিক আছে সুমিত তোমাকে হ্যা বলছি একটু পর ফোন করছি হ্যা মানে আমার একটা বন্ধু এসছে ঠিক আছে।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 তো তা যদি তুমি কখনো আবার যাও ওখানে তাহলে আমাকে একবার নিশ্চয়ই জানিয়ো ঠিক আছে। তাহলে তোমার সাথে আমার আর ওখানে গিয়ে আহ যাওয়াটাও হবে মানে দেখা সাক্ষাত হবে। তোমার কাছে শুনলাম এই শুনে তো আমার আরো যেতে বেশি ইচ্ছে করছে। হ্যা হ্যা অবশ্যই অবশ্যই আরো কথা আছে তোমাকে আমি একটু পর ফোন করে বলছি ঠিক আছে একটু বন্ধুর সঙ্গে কথা নেই আমি। হ্যা বেশ ঠিক আছে তাহলে রাখো উম পরে আবার call করো কিন্তু হ্যা।

হ্যাঁ বল চনমনি। কেমন আছিস? আর বলিস না ভাই এই সামাজিক মাধ্যম মনে হচ্ছে আমার জীবনটা শেষই করে দেবে। আরে সেদিনকে না আমার সামনে কি একটা এলো তা আমি ওখানে হাত দিয়ে দিয়েছি, তো তারপর থেকে আমার bank থেকে বার্তা আসছে বারবার যে, আমার খাতা থেকে না অনেক টাকা কেটে নিচ্ছে। হ্যাঁ ওনারা বলছেন আপনার সামাজিক মাধ্যমে কোন সমস্যা হয়েছে, যেটা থেকে আপনার তথ্য চুরি হয়ে গেছে। তুই তো জানিস আমার একটা বাচ্চা আছে। হ্যাঁ, ডুগডুগই করেছে সবকিছু। হ্যাঁ সেতো আমি দিয়েছি আপাতত ভাবে মানে আহ bank এও ওর যারা আছেন তারাও সাহায্য করেছেন। তো আহ

আরে সেই জন্যেই তো রে। মানে কি বলবো এত মন খারাপ করছে কত কষ্ট করে মানুষ চল্লিশ হাজার টাকা উপার্জন করে বল। তা আমার বাচ্চাটাও হয়েছে সেইরকম।

Facebook এ video দেখছে ভাই তুই ভাব একবার! এই সামাজিক মাধ্যমে জানিস PUBG ওই যে একটা খেলা হয় না, phone দিয়ে খেলে? দেখেছে এখন ওনার PUBG খেলা লাগবে। তো সারাদিন কি যে করতে থাকে আর phone কেড়ে নিলে না আমার সঙ্গে মানে চিৎ~ চিৎকার করতে থাকে! ওকে সামলানোই যায় না। আর আমি যদি এবার মারতে যাই, ওর বাবা আমার উপর রেগে যায়। উম কি বলবো আমিও আর মানে তোকে তোকে একটা আমি ভাল একটা উম কথা তোকে জানাতে চাই, মানে তোকে আমি সাবধান করতে চাই, সচেতনও করতে চাই। বুঝলি? তো আজকে দেখ তোর তো জুটি আমার সঙ্গে ঘটেছে, তো কালকে তোর সঙ্গে ঘটবে না সেটার কিন্ত কোন মানে নেই। তো যাই হোক, এরকম bank ঘটিত কোন জায়গায় সমস্যা না হয় তো তুই যেই number টা না bank এর সাথে যুক্ত করে রাখবি~ব bank এর খাতার সঙ্গে তো সেই নাম্বার টা তোর mobile এর মধ্যে রাখিস না, তোর phone এর মধ্যে রাখবি না সেই number টা। বুঝলি? হ্যাঁ তো আর ছোট phone বাচ্চারা হাতই দেবে না কারণ ওটাতে তো সামাজিক মাধ্যমের দ্বারা কিছু দেখা যায় না। ওদের পছন্দই হবে না। হ্যাঁ ওইরকমই তো। একদিন তো আমি ডুগডুগির হাতে দিয়ে নিছে গেলাম আহ আমার ওর যে ঠাকুমা এর ছোট ph~ phone টা। তা আমাকে বলছে এই phone কি হয়? তুমি আমাকে এই phone টা কেন দিয়েছ? কিছু বলার নেই আর ওর বাবাটা তো আর প্রশ্রয় দিয়ে রেখেছে। এই সামাজিক মাধ্যমের নেশা শুধু ওর বাবার phone থেকে ওকে লেগেছে। সত্যিই তাই কিন্তু ওরা সেটাকে মন দিয়ে দেখে যেন কি না পেয়ে গেছে হাতের কাছে না।

শিশুদের বিকাশ রোধ করে দিচ্ছে। বুঝছিস তো কিভাবে? পড়াশোনার জন্যই তো প্রথমে phone টা হাতে পেয়েছে। তাছাড়া আমি সেরকমভাবে phone আহ দিতাম না ওকে কোনোদিনও। তো, ওর বাবা বলল তো ওইটুকু বাচ্চা phone আহ থেকে শ্রেণীকক্ষ কিভাবে আহ মানে কি বলবো কিভাবে শ্রেণীকক্ষের অনুভূতি নেবে, পড়াশোনা কিভাবে হবে? এই সামাজিক মাধ্যমগুলো না থাকলেই ভাল হত।

দেখ তুই তো জানিস মিঠুন চক্রবর্তী আমার খুবই প্রিয় অভিনেতা। হঠাৎ করে খুলে দেখ~ সামাজিক মাধ্যম খুলে দেখছি মিঠুন চক্রবর্তী মারা গেছে। এটা ওরা খবরটা ছড়িয়েছে। তারপর আমি তো দেখে পুরো অবাক হঠাৎ করে এরকম হলো, উনি hospital যদিও ভর্তি ছিলেন অনেকদিন ধরেই উনি হাসপাতালে কাটাচ্ছিলেন। তোহ আমি তারপরে আবার অন্য অন্য উম সামাজিক মাধ্যমে দেখলাম তা যাইহোক যাক উনি জীবিত আছেন এবং ভালো, সুস্থ আছেন, দেখে তবেই আমার শান্তি হল। সত্যিই তাই রে ভাই। মানে বলার নেই আর কিছু তারপর WhatsApp এ কতজন বলবে, এরকম লিখে পাঠাতে শোন যে এই বার্তাটা দশ জনকে পাঠান না হলে আপনার মা মারা যাবে, না হলে আপনার বাবা মারা যাবে। ভাই এইগুলো কি হয়? তারপর তুই যদি ভাবিস না পাঠাবো না তারপর যদি মা বাবার কোন ক্ষতি হয়? তখন তোর মনে হবে ইসস পাঠালাম না বলেই হয়ত হয়েছে।

তারপর শোন কিছুদিন আগে হয়েছে কি? এরকম একটা বার্তা ছড়িয়েছে ভুয়ো বার্তা, যে বলছে আজকে সকাল এগারোটা থেকে রাত চারটা পর্যন্ত সমস্ত রকমের internet বন্ধ থাকবে। এই জন্যেই এই মাঝে মাঝে সামাজিক মাধ্যমটাকে না আমার খুবই বিরক্ত লাগে। এসব অসুবিধাগুলো সৃষ্টি করে মানুষের মনের মধ্যে। আবার সামাজিক মাধ্যমে আরেকটা দিক, জামাকাপড় বিক্রি করছে। আমি জামাকাপড় নেবো বলছি একরকম বাড়ি এসে দেখছি ভাই আরেক রকম। ওরা টাকাও আর ফেরত দিচ্ছে না মানে আমার জিনিসটাও খারাপ গেলো, আমার টাকাটাও জলে গেলো। হ্যাঁ রে আমি তো কিছুদিন আগে একটা মাধ্যম থেকে মানে সামাজিক মাধ্যমের একটা এরকম ছিল তো ওখান থেকে কিনলাম বুঝলি। এতসুন্দর ছিল আমি সঠিক মাপেরও কিনলাম কিন্তু বাড়ি আসার পর দেখছি দু জায়গায় ছেড়া, মাপও ঠিক নেই, রঙটাও কেমন ফেকাসে type ধরনের বুঝলিতো? পুরোটাই ফেকাসে। তো আমি যখন ওনাদেরকে বলছি আমার ফেরতের কি ব্যবস্থা? আগে উনারা লিখেছিলেন যে না ফেরত দেয়া হবে। এখন বলছে না আমাদের ফেরতের ব্যবস্থা বন্ধ। সত্যিই খুবই বিরক্ত লাগে।

হ্যাঁ রে আমি নতুন করে আবার কাগজপত্র জম~জমা দেবো বুঝলি। তো এই phone number টা আমি বদলে দেবো। তো তারপরে নতুন একটা phone number

হ্যাঁ ঠিকই বলেছিস, ঠিকই আছে। আর আমি চেষ্টা করছি না। এখন তো ধর করোনা এখন তো করোনা সরেও গে~ সরেও গেছে, আমি এখন চেষ্টা করব না ডুগডুগিকে বিকেলে হলে একটু উদ্যানে নিয়ে যেতে যাতে ও না phone টা নিয়ে না বসে। তাহলে তুই এক কাজ করিস, ঝুমঝুমিকেও নিয়ে আসিস বুঝলি? তাহলে ওরা দুজনে একসঙ্গে খেলবেনা phone এর দিকে ঝোঁকটা ওদের দুজনেরই কমে যাবে। সামাজিক মাধ্যমতো এখন ওদের দেখার বয়স হয়নি কিছু। হ্যাঁ ঠিকাছে আর সামাজিক মাধ্যম থেকে তুইও যতটা পারবি দূরে থাকিস ভাই, আমিও যতটা পারব এবার থেকে দূরে থাকব। না হলে বাচ্চাগুলোর ভবিষ্যৎ পুরোই নষ্ট হয়ে যাবে, আমাদেরও অনেক দিক থেকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আর যদি phone আহ না নিয়ে না খেতে চায় খেতে দিবি না থাক। আমিও আর আমিও এবার থেকে তাই করব খেতে হবে না। কতক্ষন না খেয়ে থাকবে? বাচ্চা তো ওরা রাগ ধরে থাকতে পারবে না।

ঠিক আছে তুই বিকেলে বাচ্চাদের উদ্যানে নিয়ে আসিস। রাখি তাহলে এখন?